ফোরিচ লুপের টিউটোরিয়ালে স্বাগত
এটি শেষ লুপ যা আমি কভর করতে যাচ্ছি
এই লুপের বুনিয়াদী মুলসুত্র হল যে এটি অ্যারের মানের মাধ্যমে লুপ করবে
বা একটি অ্যারের উপাদানকে
আমার মনে আছে যে আমার পূর্ববর্তী টিউটোরিয়ালে আমি বলেছিলাম যে একটি অ্যারের উপাদানকে ইদ ট্যাগস ও বলে
অ্যারের উপাদানকে ইদ ট্যাগস বলে না
যখন আপনি একটি অ্যারের মান ইকো করছেন
এখানে এইগুলি হল আইডি যেমন নিউমেরিক্যাল সংখ্যাসূচক আইডি কীজ বা ট্যাগ্স
সুতরাং আমি এর জন্য ক্ষমাপ্রার্থী
ফোরিচ লুপে ফিরে যাই
এখন আমরা শুরু করার জন্য একটি অ্যারে বানাবো
আমি এই নম্বরগুলি বলতে যাচ্ছি এবং এটি একটি অ্যারে
এখন আমাদের এটি বানাতে হবে
আমি আমার পূর্ববর্তী টিউটোরিয়ালে এটি দেখিয়েছি এবং আমাদের কাছে সংখ্যা থাকবে 1 2 3 4 5 6 7 8 9 ও 10
সুতরাং একটি ফোরিচ এই রকম
সুতরাং আমাদের কাছে ফোরিচ আছে এবং তারপর এখানে আমাদের শর্ত
আচ্ছা তো আমি জানি না যে একে কি বলবো
সুতরাং চলুন আমি অ্যারেকে নাম দেই অর্থাত নম্বরস
এবং তারপর আমরা বলি এএস এবং তারপর বলি ভ্যালিউ
তাই আমরা একে যেকোনো নাম দিতে পারি
আমরা একে যা ইচ্ছে বলতে পারি কিন্তু আমি মান লিখবো
এবং তারপর তরঙ্গায়িত বন্ধনীর মধ্যে প্রমুখ কমান্ড ইকো ভ্যাল্যুস হবে
এবং শেষে আমরা একটি লাইন ব্রেক যুক্ত করবো এবং চলুন এটি একবার দেখি
আমাদের লুপ থেকে এটি সামনে এসেছে
লুপের মাধ্যমে ইকো করার জন্য এটি খুবই সহজ উপায়
অ্যারের মাধ্যমে ইকো করার জন্য আপনি অন্য লুপের ব্যবহার করতে পারেন
আপনাকে এটা নিজে লিখতে হবে যখনকি সম্ভবত এটি করার জন্য এটা সবথেকে সহজ উপায়
তাই যতক্ষণ এটি মনে রাখেন অ্যারের মাধ্যমে ইকো করতে পারেন
অ্যারের প্রতিটি অংশের উপর অপারেশন করতে পারেন এবং তারপর হয়তো এটিকে একটি নতুন অ্যারেতে সঞ্চয় করতে পারেন
আমি আপনাকে দেখাতে যাচ্ছি যে কিভাবে নিপূণভাবে ব্যবহার করি
এখন আমি কি করবো যে আমি 2 গুনের নামতা করতে যাচ্ছি
তাই আমি এটি বের করে দেবো এবং আমি নিম্নলিখিত বলবো
সুতরাং আমাদের এখানে অ্যারের সংখ্যা টাইমস 2 আইএস দরকার এবং তারপর এর বাইরে নতুন মান হবে
তাই আমরা অ্যারের প্রতিটি উপাদানকে গুন করতে যাচ্ছি অ্যারের প্রত্যেক সংখ্যাকে 2 দ্বারা
চলুন নম্বরর্স বলে শুরু করি
দুঃখিত আমরা ভ্যালু বলতে যাচ্ছি কারণ আমরা প্রতিটি ফোরিচ উপাদান ভ্যালু নামক এই ভ্যারিয়েবলে রেখেছি
তাই এর প্রতিটি মান লুপের মাধ্যমে ঘুরে আসে
অতএব ভ্যালিউ টাইমস 2 আইএস এরপর আমরা কিছু বন্ধনী স্থাপন করবো
এর ভিতরে আমরা লিখবো ভ্যালিউ টাইমস 2
এটি একটি গাণিতিক অপারেটর একটি আঙ্কিক অপারেটর যা আমি আপনাকে আগে দেখিয়েছি
এটি একটি গাণিতিক অপারেটর কিন্তু সঠিক নাম হল পাটীগণিত
এটি দুই দিয়ে গুন করতে যাচ্ছে
এখন এটি আকর্ষণীয় করার জন্য আমি কি করবো যে এটিকে গুনজ হিসাবে বানাবো
একটি নতুন ভ্যারিয়েবল হিসাবে
এবং এখানে মাল্টিপল 2 এর সমান হতে যাচ্ছে
সুতরাং এখন আপনি অনুমান করতে পারেন যে আমি মূলত এটি বদলে দিয়েছি
আমি এটিকে আমার ইচ্ছেমত বদলাতে পারি
চলুন এটি লোড করে রিফ্রেশ করি
আমরা বিভাজক ভুলে গেছি
সুতরাং এখানে শেষে শুধু এটি যোগ করি
আমরা এটি পড়তে পারি না
দুঃখিত 1 টাইমস 2 আইএস 2
2 টাইমস 2 আইএস 4 এইভাবে পুরো 10 টাইমস 2 আইএস 20 পর্যন্ত
আমরা জানি যে এইগুলি সব সঠিক
আমরা এটি বদলাতে পারি চলুন বলি যে আমাদের 10 গুনের নামতা চাই
রিফ্রেশ করুন 1 টাইমস 2 isOh160
না আমরা এই 2 কে গুনজে বদলাতে ভুলে গেছি
এখন এটি আমাদের সংখ্যা দেখাবে
রিফ্রেশ করুন
সুতরাং 1 টাইমস 10 আইএস 10 2 টাইমস 2 আইএস 2 টাইমস 10 আইএস 20 10 টাইমস 10 আইএস a হান্ড্রেড
তাই যতক্ষণ আমরা গুনজের মান বদলাই চলুন 12 গুনের নামতা বলি
আমাদের ২ টি মান বদলাতে যাচ্ছে
আমরা এটি পেয়েছি
এই ফোরিচ লুপ এবং অ্যারে থেকে আমি সত্যিই একটি মৌলিক মাল্টিপল প্রোগ্রাম বানিয়েছি যা দিয়ে আপনি আপনার পছন্দের সংখ্যার যে কোন সেটের জন্য টাইম্স টেবিল দেখতে পারেন
এটি ফোরিচ লুপ
দেখার জন্য ধন্যবাদ
আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি